হ্যাঁ অবগত, উদাহরণ দিয়ে একটা উদাহরণ দাও তো দেখি কেমন?

টাকা দিয়ে চাকরি নিচ্ছে না কেমন কি ধরনের চাকরি নিচ্ছে? বিভিন্ন চাকরির জন্য সরকারের যেকোনো চাকরির জন্য টাকা দেওয়া হচ্ছে all সব চাকরির জন্য টাকা দেওয়া হচ্ছে BCS বাদে BCS এ মাঝে মাঝে দেখা যায় যে ঘাপলা চলছে, BCS আমার মনে হয় না BCS তো খুব hard, hard হলেও মাঝে মাঝে শোনা যায় যে এরকম হচ্ছে, তুমি মনে হয় BCS দিয়েছো তুমি জানবে? না না লোকমুখে শোনা যায় না, আনসান খালি কথাবার্তা হ্যাঁ,

job solution করার একটা ভালো দেখে চাকরি, future plan কি চাকরি বাকরি কি ধরনের চাকরি বাকরি করার ইচ্ছা তোমার? অবশ্যই চাকরি-বাকরি করার ইচ্ছে পড়াশোনা করতেছি চাকরি বাকরি করার ইচ্ছা থাকবে না? বললাম কি ধরনের চাকরি বাকরি করার ইচ্ছে? এটা হচ্ছে গভমেন্ট কোন job কারণ তোমার subject কোনটা?

economics economics তৌ ব্যাংকে ব্যাংকের চাকরির ক্ষেত্রে মোটামুটি, হ্যাঁ ব্যাংকে চাকরি করার ইচ্ছা আছে দেখা যাক, ব্যাংকের জন্য subject টা নেওয়া আমার,

NGO এর মধ্যে ঢোকা যাবে, NGO তে না আমি ব্যাংকে ঢুকব,

result তো মোটামুটি first year এ ভালো হয়েছে and second year কি হবে? তোমার কি অবস্থা বল চাকরি-বাকরি করেছ না কি করবে ব্যবসাপাতি করবে না চাকরি বাকরি করবে? চাকরি-বাকরি তো এই হাল মানে চাকরি-বাকরি পাওয়াই যাচ্ছে না,

চাকরি-বাকরি সরকারি না হলেও ওষুধ company যে গুলো আছে private company যেগুলো আছে square সেগুলো ভালো চাকরি মোটামুটি salary ভালো, পরিশ্রম হলেও স্যালারি আছে ভালো কথা বলছে যে আস্তে বন্ধু আস্তে, হ্যাঁ বন্ধু,

কোম্পানির চাকরি ভালোই হয়েছে তুমি সরকারি চাকরিতে উদ্যোগ নেবে তাই নিয়ে বোর্ড বা sorry ওই যে, না না ওই যে মৎস্য দপ্তর তারপর ওই যে প্রাণিসম্পদ দপ্তর ঐগুলোতে, হ্যাঁওগুলো যে প্রচুর পড়াশোনা করতে হবে কিন্তু পড়াশোনার যা অবস্থা, ইচ্ছে গেল মৎস্য এ চাকরি নেওয়ার জন্য মৎস্য চাকরি করা খুব ভালো, তারমানে এটা ভালো কিছুর জন্য এটা মনে হচ্ছে,

আমি তোমার হলে ছোটবেলা থেকে defense চাকরি করার ইচ্ছে ছিলকিন্তু তোমার SSC ছিলোনা বুঝছো four point eight nine ছিল যার কারণে,

চালাইতে পারবো কেমন করে তাহলে এই ব্যাপার,

বড় ভাইদের মতো চাকরি হচ্ছে চাকরি করব, ব্যাংকার হব, ব্যাংকার হলে তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে ভালো করে পড়া লাগবে বুঝছো, না পড়লে কখনো, ব্যাংকের চাকরি তো অনেক tough হয় তাই না? অবশ্যই, ভালো করে না পড়লে ব্যাংকের চাকরি পাওয়া যাবে? তাইতো উম তারপর বাড়ির সবাই ভালো আছে না?

হ্যাঁ আছে, তোমাদের এলাকায় কি সরকারি চাকরিজীবী মানে আছে এদিকে তোমাদের এখানে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

মানে আমার এ বয়সি এরকম কেবল সব তৈরি হয়ে উঠতেছে এরা যদি এখন ভবিষ্যতে ভালো কিছু করে করবে তার আগের মানুষ তো ঐরকম ভাবে চাকরি তারপরে মোটামুটি আছে এখনো অনেকে defense এ যাচ্ছে। আসলে সরকারি চাকরি যেগুলো হয় সেগুলো সবই মোটামুটি মানে আরামের বলা লাগে কেনে না আরামেরই সরকারি চাকরির গুণ আছে অনেক।

বলে ওখানে যারা চাকরি করে তাদের মত মানে experience আমার মনে, মনে হয় নাই আছে বুঝছো। RSL তারপর অলিম্পিক, অলিম্পিকের সবচেয়ে কষ্ট বন্ধু অলিম্পিক আর RSL ই তোমার প্লাস্টিককে অতটা কষ্ট নাই কষ্ট বেশি হচ্ছে fruits যদি তোমার প্রাণ। হম RFL এ যা আছে এটা তো তোমার খুব কষ্ট দৌড়াদৌড়ি এই যে গতকালই আমার এক বন্ধু আছে না আলমগীর আলমগীরের সাথে কালকে সান্তাহার ওর পরীক্ষা নওগাঁ থাকে তো,

তো share করলাম ওর জীবনের কিছু অংশ হম তো প্রাণীর ও ছিল করতে বন্ধু সিলেট গেলাম এতো সুন্দর একটা এলাগা হ্যাঁ হ্যাঁ মানে একটা। জায়গা দেখা শোনার করার মতো ঘোরার মতো তো হচ্ছে যে। প্রাণের চাকরি নিয়েছি বন্ধু এমন প্যারা এমন কষ্ট এত সুন্দর জায়গা কিন্তু কোন জায়গায় ঘুরে আসিনি তিন মাস চাকরি করিছি।

দিকে বলো ঐদিকে কিন্তু চাকরির অনেক চাহিদা, ওখানে মানুষ কিন্তু তোমার এই দিক থেকে উত্তরবঙ্গের লোক কিন্তু ভালোই যায় চাকরি, company র চাকরি তো এরকই উত্তরবঙ্গের লোক দক্ষিণবঙ্গে যায়, দক্ষিণবঙ্গের লোক উত্তরবঙ্গে যায়। হম হম তারপরে অথচ চাকরি করতে যাওয়া নয় সিলেট অনেক দূর। ওখানে চাকরি করলাম salary যেটা পাবো থাকা খাওন দাওনের দূরত্ব দূরের রাস্তা।

হম হম অবশ্যই।

হলে তো করাই যায়, দেখি আমিও যদি ভবিষ্যতে যে সরকারি পড়াশোনা করে যদি পাই ভালো, হম নাহলে company তে ঢুকবো ওষুধ company তে

হ্যাঁ refer এ আছে আমার দুলাভাই আছে এসকে তে। আহ এটা কি inter ইয়া multinational company? Multinational ই হ্যাঁ। দেখ multinational company র তো salary তো ভালো হয় মোটামুটি, হ্যাঁ মোটামুটি দুলাভাই আলহামদুলিল্লাহ মোটামুটি salary পায় একটা, ভালো একটা salary পায়, smart একটা salary পায়।

তাহলে ওষুধ company তে ঢোকার plan আছে নাকি?

যেগুলো আমাদের যোগ্যতায় হবে inter pass এর যোগ্যতায় হবে, তেইশ সালে কিন্তু চাকরির অনেক circular দেবে। এই বছরে চাকরির একটা মানে চেষ্টা করতে পারবে, হোক আর না হোক চাকরিতে ওজন্য preparation আর কি viva আর পরীক্ষা চাকরির কিরম কি আরকি এগুলো দেখার জন্য হলেও আমার মনে করো যে apply করা উচিত। হম হম হম ঐটাই, তোমার কি experience আছে চাকরিতে apply application, আমি কোন দিন চাকরির viva দিইনি, অন্যান্য আহ দু একটা viva হয়তো দিছি কোনো জায়গা তে।

কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো viva দিইনি এখন পর্যন্ত না। বলছিলাম যে টাকা দিয়ে যে চাকরির ব্যাপারটা। আমি কিন্তু চাকরির viva দেওয়া মানে viva কিন্তু দিসি। চাকরির পরীক্ষা বা viva কিন্তু অনেক কয়টা দিসি ঠিক আছে। যে জিনিসটা পর্যবেক্ষণ করে দেখা হল যে টাকা দিয়ে চাকরি হয় হ্যাঁ কারণ defense এর হয় মোটামুটি। business এ হয় বন্ধু আমি আহ এটা প্রমাণিত যেমন আহ

সেনাবাহিনীতে ঢুকছিলাম সেনাবাহিনীতে তোমার,

ইচ্ছা ছিল যে সেনাবাহিনীতে job নিবো এরকম, আরকি, তো একবার apply করলাম, বগুড়া মাঠে গেলাম,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 যে একটা চাকরি আছে airport এ হ্যাঁ এটা কিন্তু অনেক শান্তির একটা চাকরি অনেক ভালো একটা platform জায়গা একটি তুমি মানে ভালো লাগলে তো হবেনা কপালে থাকা লাগবে,

চাকরি বাকরি viva টাইভা দিয়েছি সেই হিসাবে তোমাকে বলি, সবগুলো পরীক্ষা তে অ্যাপ্লাই করা যাবে চাকরির বাজারে অনেক দুর্নীতি হয় কিন্ত পড়াশোনা ভালো করে করতে হবে আমি লি ভালো করে prepration না অনেক দিন দেখা হয়নি চাকরি বকরী পেলে তুমি করেছ ওটা apply okay বন্ধুতাহলে ভালো থাকো, শুভ কামনা তোমার জন্য okay okay আল্লাহ হাফিস।